হুম একদম একটা business সম্পূর্ণ হতে তিন বছর মতো লাগে তা এটা এতো lendi process এ room toom পাচ্ছে না

আপনি একটু opportunity আছে online membranes কাজ করার ইটা আপনারদের জন্য তো অনেক ভালো একটা opportunity doctor developmet কিংবা এ এগুলোতো work at home থেকে বাধা থেকে করা যাই এটা একটা ইয়ে ছিল

দোলনাতে বাইরের company গুলোর জন্য আহ ই করতে পারেন না নিজেরই একটু software develop করে company গুলোর সংঘে ই করতে পারেন না জি জি জি জি সে গুলো করা যাই

দেখা যাই যে অ~অধিক skill এর প্রয়োজন হয় কারণ ওখানে এখন অনেক প্রতিযোগিতা চলে আসছে ওখানে অনেক অনেক অনেক skill এর দক্ষতার প্রয়োজন হয় এখন ওখানে একটা প্রতিযোগিতা প্রচুর প্রতিযোগিতা চলে আসছে ওখানে তো শুধুমাত্র আমাদের দেশ থাকে না সারা বিশ্বের সবাই মাইল সেখানের প্রতিযোগিতা করে ঠিক আছে কিন্তু এমন যেটা মনে হয় যে খুব নির্দিষ্ট কিছু skill development করলে মানে যে পর পর একটা focus টা কোন জায়গায় করেন এরকম আপনি data entry এটা তো একবার basic এগুলো তো কিন্তু আপনি যে software development টা করতে যান তাহলে দেখবেন যেন এর প্রতিযোগিতা কম আছে traffic gun গুলোতে প্রতিযোগিতা বেশি high rank কাজ যদি করো যেটা আপনি বলেন experience বেশি দরকার নাকি

আহ লক্ষের অধিক কিছুই ছাত্র ছাত্রী করতেছে এবং দেখা যাচ্ছে যে ক~গুটি কয়েক আহ সুযোগ পাচ্ছে program contest অন্তত অংশগ্রহণ করার জন্য কেননা এখন কার যুগে সবাই মনে করেন এই দিকে যুক্তেছে আমাদের সময় তো ছিল মানে আমাদের সময় বলতে আমি যেটাটে ওই সময়টা আমার ছিল যে দেখা যাচ্ছে আমরা এখন হয়তোবা honours এ এসে বুজতে পারছি যে programming কি programming করতে হবে এখন যা দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা শিশুরা তারাও programming এর দিকে যুকে যাচ্ছে মানে তাদের এখন যুগ এটা এটা বুজতে সেরকম তার শুরু করতেছে তাদের সাথে আমাদের এক প্রতিযোগিতা হ্যাঁ হ্যাঁ তাদের তো ভালো বলছেন আপনি

যে কেন তারা এখন সুযোকটা পাচ্ছে আমাদের সময় যেটা হতো ছিলনা প্রতি সেকেন্ডে প্রতিযোগিতা বেড়েছে চলছে এটা তো হতাশা জনক আমাদের জন্য actually জি সব কিছুতে এখন প্রতিযোগিতা বাড়তেছে দেখা যাক আমাদের দেশের জন্য হয় তো বা এক সময় চাই যে সিদ্ধ উপায় অবলম্বন করে যে চাকরি না ওটা যেন বন্দ হয় এবং সঠিক ভাবে যেন নিয়োগ হয় এটা আমাদের কম পা এইটা কি দরকার আমাদের জন্য আমাদের ভবিষতের জন্য খুবই দরকার একজন নকল করার ছেলে কি ভাবে আমার দেশ কে নেতৃত্ব দেয় এটা নিয়ে তো আমাদের তো চিন্তা করা উচিত জি অসংখ ধন্যবাদ আপনাকে পাওয়ার জন্য অনুরোধ আপনাকে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

আমি ভালো আছি আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি কি অবস্থা? আজকের topic কি আহ আজকের topic আমরা বিনোদনের ওপর একটু কথা বলতে পারি ও আচ্ছা ঠিক আছে বলো আহ আচ্ছা এই বিনোদন বলতে আপনার কাছে কি কি বিষয় গুলো মনে হয় বা বিনোদন শব্দটা শুনলে আপনার মাথার মধ্যে কোন কোন বিষয়গুলো আসে বিনোদন জিনিসটা এমন আমার কাছে মনে হয় যে হচ্ছে গিয়ে বিষয় ভিত্তিক না যেটা তোমাকে আনন্দ দিবে সেটাই বিনোদন অনেকে TV দেখতে মজা পায় আনন্দ পায় মনে প্রশান্তি পায় অনেকে youtube পরে কিংবা দেখে প্রশান্তি পায় অনেকে টিকটক করে প্রশান্তি পায়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 আহ অনেকে বাংলা নাটক দেখতে খুব পছন্দ করে তো বিনোদন জগৎটা তো অনেক বড় অনেকে ঘুরায় ফিরার মাধ্যমে পছন্দ করে অনেকে cycle ride করতে পছন্দ করে আহ অনেকে গাড়ি long drive করতে পছন্দ করে তো বিনোদন জিনিসটা তো এক এক জনের কাছে এক এক রকম হয়ে আসবে ঠিক না হ্যাঁ আহ আমার মনে হয় ভ্রমণ জিনিসটা সব চাইতে বিনোদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ মানে সবাই মোটামুটি পছন্দ করে বেড়ানোটা বিভিন্ন জায়গা ঘুরে দেখা

আহ অনেক জায়গায় ঘুরসি ও আমি মন বেশি প্রশান্ত মিলে সাগত পারে গেলে কক্সেসবাজার তুমি কোথায় গেসিলা আহ আমার আসলে দূরে কোথাও যাওয়া হয়নি আমি আমার এলাকাতেই যেগুলো আহ দর্শনীয় স্থান আছে ওগুলোতেই ঘোরাফেরা করি হ্যাঁ আমাদের এখানে তো mini কক্সেসবাজার আসে আহ সেখানে গেসো তো তুমি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 আসলেই জায়গাটা অনেক সুন্দর, কক্সেস বাজারে যাওয়ার দরকার হয় না যাদের সাধ্যের বাহিরে কক্সেস বাজার সব থাকলেও সাধ্য নাই

হ্যাঁ ঠিক বল এটা অনেক বড় একটা বিনোদন point যদি বলি আমরা যে উত্তরবঙ্গের যতগুলো আহ দর্শনীয় স্থান আছে মানে বেড়ানোটা একটা বিনোদনের মধ্যে পড়ে তার মধ্যে এটা অন্যতম একটা স্থান।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

movie ছাড়া হয় অনেক দেশের movie ছাড়া হয় কিন্তু তোমার তুরস্ক এখন যে cinema গুলি খুব প্রসাদ পাচ্ছে তুরস্ক, ইরান, পাকিস্তানী কিছু নাটক আহ ইসলামিক কিছু আহ নাটক ইসলামি কিছু দেশ থেকে সুন্দর সুন্দর cinema তৈরি হচ্ছে এগুলি প্রচুর প্রসাদ পাচ্ছে হ্যাঁ আর আমার কাছেও দেখতে খুব ভাল লাগে

প্রেক্ষাপটে আহ বাংলাদেশের প্রেক্ষাপটে বিনোদন বিষয়টাকে মানে কেমন আপনি কিভাবে দেখছেন এটা কি আমাদের যেসব বিনোদন গুলা পাচ্ছি বাস্তব জীবনে এটা কি যথেষ্ট না আমাদের আহ আর একটু প্রয়োজন আছে আমার কাছে বিনোদন টা তো শুধুমাত্র ছবি দেখা কিংবা ঘোড়া না বিনোদনটা বিভিন্নজন বিভিন্ন জনের মধ্যে নিয়ে থাকে আমি একজন এর মানে কি আহ যে ছবি আঁকেন তার সাথে পরিচিত হলাম উনি দেখলেন যে আমি উনাকে দেখলাম উনি রং নিয়ে খুব খুব উনাকে উনার চোখে রং মানে আলাদা একটা বিনোদন ঠিক আসে উনার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 আহ তারা বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন লোকালয়ের যে আমাদের বাংলা যে সংস্কৃতি তার সাথে যখন মিশে সেগুলি এসে যখন বলে আমাদের শুনি ওটা আরেক ধরনের বিনোদন আহ তারপর তুমি বিনোদন বলতে বেশিরভাগ মানুষই এখন বাচ্চারা আহ screen এর সামনে আগে খেলাধুলা পছন্দ করত বাচ্চারা আর এখন বেশি হওয়ার কারণে বা ওই internet হওয়ার কারনে এখন TV বা phone হাতে নিয়ে সময় কাটায় তো এটা এটা এখন আগে যেমন দেখতাম যে বাচ্চারা সন বিকাল হলেই খেলতে বের হতো খেলার মাঠে আর এখন দেখা যাচ্ছে যে phone নিয়ে বসে আছে আর internet সংস্থাপ্য হওয়ার কারণে বাচ্চারা খেলার মাঠ ছেড়ে এখন ঘর মুখী হচ্ছে বা phone মুখী হচ্ছে হ্যাঁ আমাদের বাপ মারও উচিত তাদেরকে নিয়ে একটু বাইরে বের হওয়া ছুটির দিনে বিভিন্ন আহ মানে কি নামকরা স্থানে জাদুঘরে আহ শিশু park এ ঘুরতে নিয়ে যাওয়া। চিড়িয়াখানায় সাথে পরিচিত করা এটাও একটা বিনোদন এর মধ্যেই পরে আহ তাদেরকে তাদের মনের মনকে একটু খোলা জায়গায় হচ্ছে গিয়ে আহ খোলা জিনিসের সাথে প্রাকৃতিকভাবে উম হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া তাতে তারা হচ্ছে নিজেদেরকে relax feel করবে তাদের পড়াশোনা আরো ভালো হবে চব্বিশ ঘন্টায় mobile এই TV এই হচ্ছে নেটফ্লিক্স এই youtube এগুলি দেখেই বাচ্চারা বড় হচ্ছে এইজন্য আমার মনে হয় যে বিনোদন আগের মতন মানে কি আগের guardian রা যেমন বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা বিভিন্ন জায়গায় যাওয়া এই কাজগুলি অনেকটা ভাল ছিল এখন সেটাও নাই আগে যেমন পরিবারের সবাই একসঙ্গে সময় কাটাতে পছন্দ করত বা যৌথপরিবার ছিল সেটা একটা বিনোদনের অংশ ছিল সেই সময়ে এই জিনিস তা আর চোখে পরে না এখন যার যার মত সবাই কাজে ব্যস্ত এখান থেকেও বাচ্চারা কিন্তু আগে যেমন সবাই একসঙ্গে থাকতো family time কাটাতো সেই বিনোদন টা থেকে বঞ্চিত হচ্ছে। না আগে যেমন school ছুটির পর এক মাস আহ মানে বার্ষিক পরীক্ষা হওয়ার পরে এক মাস পনেরো দিন বন্ধ থাকতো আমার মনে আছে আহ আমরা নানি বাড়িতে যাইতাম আহ খুব মজা করতাম দাদী বাড়িতে যাইতাম পনেরো দিন নানি বাড়িতে পনেরো দিন এই যে ঘুরতাম ফিরতাম সবার সাথে খেলাধুলা করতাম ওই বিনোদনটা যেন এখন আর খুঁজে পাওয়া যায় না এখন আমরা বাচ্চাদেরকে ওই পরীক্ষা শেষ হইলে আবার একটা teacher রাখি কিংবা হচ্ছে গিয়ে আহ mobile এ কিংবা TV তে সংযুক্ত করে দি কিংবা youtube ও দেখে বাচ্চা গুলি

আসলে আমরা আহ বাংলাদেশের মানুষরা বিনোদন শব্দটা র সাথেই বেশিরভাগ মানে পরিচিত না আমরা মনে করী বিনোদন মানেই হচ্ছে আহ office থেকে ছুটি কাটাব বা পড়াশোনা থেকে একটু ছুটি যখন পাবো তখন mobile হাতে নিয়ে বসবো cinema দেখব আমাদের কাছে বিনোদন বলতে এইটুকু কিন্তু এটা তো আসলে বিনোদন না বা সুস্থ বিনোদন বলতে শুধূ আমরা এইটুকু বুঝিনা আহ বিনোদনের মধ্যে আরও আছে খেলাধুলা আহ বাহিরে ঘুরে বেড়ানো পরিবারের সঙ্গে সময় কাটানো আসলে এই বিষয়গুলা আমাদের ভিতরে আসলে পরিচিত নাই আমরা যেটা মনে করি যে বিনোদন মানে শুধূ মাত্র Phone এ সময় কাটাবো বা youtube এ নেটফ্লিক্স এ আমি একটা cinema দেখবো গান শুনবো আমাদের কাছে বিনোদন মানে এইটাই তো এইখানে একটা সুসীমাবদ্ধতা আছে আমাদের সরকারি অবকাঠামোর ও একটা সীমাবদ্ধতা যে আমরা আমাদের আহ দর্শনীয় স্থানগুলোকে আহ ঠিকঠাকভাবে তুলে ধরতে পারেনা সেটা হয়তো আমাদেরও ব্যর্থতা বা আমাদের সরকারেরও ব্যর্থতা তো এই ভ্রমণ সেটা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 আহ আরেকটা কথা বলি যুগ আহ মানে কি সময় এত ব্যস্ত হয়ে গেছে মারা চাকরি করে বাবাও চাকরি করেন ছেলে মেয়ে ঐভাবে মানুষ হচ্ছেন আহ যে কারণে হচ্ছে গিয়ে মা office থেকে আসার পর আহ হচ্ছে গিয়ে সময় দিতে পারছেন না রান্নাবান্না ঘরে অন্য কাজ বাবা-মা দুজন একসাথে করলেও তাদের ছুটির সময় গুলিতে তারা তো বেশি হাফসায় উঠেন তারা ভাবেন বাসায় থেকে একটু relax করি আহ বিনোদন টা ওই জন্য কোথাও না কোথাও ক্ষুব্ধ হচ্ছে

এই জিনিসগুলো যেন কোথায় হারায় গেছে যারা চাকরিজীবী তাদের কাজের সময়টা বেশি কর্ম ঘন্টা বেশি যারা শিক্ষার্থী তাদের পড়াশোনার pressure টা বেশি এর বাইরে আসলে বিনোদন শব্দটার সঙ্গে তারা পরিচিত হয়ে উঠতে পারতেছে না এবং এই চাপ তাকে কাটিয়ে উঠে তারা যে সুস্থ বিনোদন পাবে এই জিনিসটা থেকে তারা বঞ্চিত হচ্ছে শুধুমাত্র পড়াশোনার চাপ এবং কাজের চাপ এর জন্য আমরা যারা আহ কর্মক্ষেত্রে আছি বা শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর যারা সকল শ্রেণীর মানুষদেরই একই আহ অবস্থা।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 ছাব্বিশ এ আহ ছাব্বিশ এ march সোলই december এইসব দিনগুলিতে বাচ্চাদেরকে উম আহ বিভিন্ন ধরনের জায়গায় নিয়ে যাওয়া জাদুঘরে নিয়ে যাওয়া আহ বা মা বাবারা এইসব ছুটির দিনে বাচ্চাদের কে চিড়িয়াখানায় নিয়ে যাইতো এখনও যাই আহ সেরকম খুব একটা যে যাই এরকম না আর বড়োদের হ্যাঁ আমাদের দর্শনীয় স্থানগুলো আরো উন্নত করা উচিত আমাদের যোগাযোগ ব্যাবস্থা এতটা ভালো না আমরা বেশি দূরে যেতে ভয় পাই আমাদের যানবাহন আহ ভালো না যোগাযোগের ব্যাবস্থা ভালো না রাস্তাঘাট ভালো না এই জন্য আমরা সাধারণত আমরা মানে ঘরে বিনোদ হ্যাঁ এর সাথে আরো একটা তুমি related করতে পার আমাদের আহ মানুষগুলি বেশিরভাগ সময় মধ্যবিত্ত আহ অনেকে যেতে চেয়েও পারেনা আহ তোমার হচ্ছে গিয়ে দিন দিন সবকিছুর আহ মানে কি কি বলবো দ্রব্যমূল্যর হচ্ছে গিয়ে দাম চড়া হচ্ছে হ্যাঁ ভাড়ার দাম বাড়তেছে hotel গুলিতে দাম বাড়তেছে খাবারের দাম বাড়তেছে আমরা যে কোথাও যাব সে ব্যবস্থা সরকার আমাদের

উন্নত না বা ভালো মানসম্মত content আমাদের দিতে পারছে না আমরা এখান থেকেও বিনোদন আহ পেতে বঞ্চিত হচ্ছি সুস্থ বিনোদন যেটাকে বলে আর এক্ষেত্রে আমরা কি করছি আমর ইসির দিকে আহ তাকিয়ে আছি যে বাহিরে সংস্কৃতিতে যা হচ্ছে সেটাই আমরা গ্রহণ করছি এটা কিন্তু একটা আমাদের আহ সুস্থ বিনোদন সবার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আমাদের দেশের যে যারা এই পরিচালক বা অভিনয় শিল্পী একটা সীমাবদ্ধকতা এটাও একটা প্রতিবন্ধকতা আমাদের সুস্থ বিনোদন পাওয়ার ক্ষেত্রে।

আহ university র মানে নাটকগুলিতে এখন দেখা যাচ্ছে আমরা বন্ধুরা যে angle এ কথা বলি তুই তুকারি আগে কিন্তু নাটকে এসব নিয়ে আসতো না নাটকের ভাষায় ছিল আলা~আলাদা একটা ভাষা যেটা

মানে TV তে youtube এ কিন্তু আহ মানে কি সমালোচনা হয়েছে তারপরে এসব নাটক যারা বানায় তারা নাটক তৈরি করতেছে তারপরে হচ্ছে কিছু মেয়ে আহ মানে কি অনেকে বিনোদন জগত এখন এই মানে TV এর এখন জগতকে খারাপ মনে করে কারণ হচ্ছে গিয়ে আগের actor রা নিজেদেরকে সং সং মানে কি নিজেদের মধ্যে রাখত আহ

স্বার্থপর হয়ে যাচ্ছে এটাও একটা প্রভাব পড়তেছে এর ওপর এ আহ আমাদের এখনই বিনোদন ব্যবস্থা উন্নত করার জন্য কারণ আমাদের সুস্থ থাকার জন্য বিনোদনটা প্রয়োজন। আহ সুস্থ মানসিকতার জন্য আমাদের সুস্থ বিনোদন প্রয়োজন এজন্য আমাদের আহ আমাদের সবাইকে সচেতন হতে হবে পাশাপাশি সরকারকেও ব্যবস্থা নিতে হবে

ভ্রমণটা খুবই প্রয়োজন যে আমরা অন্য যে কোন জায়গা থেকে যে phone বেশি ব্যাবহার করা internet বেশি ব্যবহার করা এখান থেকে বের হয়ে এসে পরিবারকে সময় দিতে হবে এটা সবথেকে বিনোদনের বড় একটা অংশ সুস্থ বিনোদনের যে আমাদের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 Hello, sir আমি সৌরভ বলছিলাম BCI Bank থেকে। আমি loan এর regarding এ আপনাকে call করেছিলাম, তো আপনি কি এখন একটু কথা বলতে পারবেন?

হ্যাঁ sir আমি আহ আপনার আপনার কি loan এর ব্যাপারে একটু scheme টা জানতে চান বলুন, কারণ আমাদের BCIbank এর তরফ থেকে busniess loan, education loan, home no~ loan, personal loan, mortgage loan অনেক রকমের loan আছে, তো আপনি কিসের ব্যাপারে জানতে চান একটুখানি বলুন আমাকে। তাহলে আমি আপনাকে help করতে পারবো। Okay sir আমাদের sir প্রচুর variety loan আছে। যেমনকি এখানে আমাদের first এ আমি আপনাকে home loan এ আসি, আমাদের home loan আছে। Home loan এ আপনার rate of interest start হয় six point seven five percent থেকে। এবারে এটা sir variable আছে, কারণ এটা হচ্ছে আপনি যদি upto thirty lakhs নে~ নেন। আর যদি আপনি আপনার বাড়ির কোনো মহিলার নামে যদি loan টা নেন, মানে তাকে দিয়ে main applicant হিসেবে আপনি যদি Show করান, তাহলে আপনার rate of interest, যেটা আমাদের সব থেকে lowest আছে সেটা পড়বে six point seven five percent । আর যদি আপনি নিজে নেন তাহলে sir, সেটা পড়ে যাবে seven point one five percent এই রকম। তো এক্ষেত্রে sir আমাদের একটা offer ও বলতে পারেন। এটা যে আহ মহিলাদের জন্য, আহ যারা housewife আছে আরকি। তার নামে নিলে আপনার rate of interest টা অনেকটা কম পড়ে। এটা হচ্ছে up to thirty lakhs এর ওপরে আর যদি আপনি seventy five lakhs এর মধ্যে করেন, তাহলে সেটা মহিলাদের জন্য আছে সাত percent । আর আপনি যদি নেন তাহলে সেটা হয়ে যাবে আট percent । তো sir আমাদের interest টা other banks এর থেকে অনেকটাই কম আছে। তার উপর আমরা sir মহিলাদেরকে অগ্রাধিকারও দিই, যাতে তারা এগোতে পারে। তাদের নামে আপনি loan sanction করতে তো এটা হলো গিয়ে আমাদের home loan এর ব্যাপারে। এবার আমরা আসছি business loan এ। business loan এ ও sir আমাদের আহ অনেক ধরণের category আছে। যেমন আপনি যদি small business holder হোন, তাহলে আপনি যদি আহ অল্প কিছু টাকা loan এ নিয়ে থাকেন, তাহলে সেখানে আমাদের interest rate start হয় fourteen point nine percent থেকে। আর আপনি যদি huge amount, যেমনকি পঁচাত্তর লাখ আহ fifty to seventy five lakhs এর মধ্যে আপনি যদি নেন। তাহলে সেখানে আমাদের loan এর interest rate পড়ে twenty one percent । আহ সেটা sir একটা condition আছে। আপনাকে আপনার আহ yearly turn over কত আছে company এর, GST filing ঠিক আছে কিনা, trade license, তারপর আপনার previous loan এর history, civil আপনার সবকিছু check

Okay, okay, okay তাহলে এক্ষেত্রে ঠিক আছে, but আমি তাও বলে রাখি আপনাকে, আমাদের education loan ও আছে। education loan এ আমাদের interest rate start হয় eight percent, যেখানে কিনা other অন্যান্য bank এ যেটা

আপনাকে interest rate টা সঙ্গে সঙ্গে ভরতে হবে না। আমরা তার education complete হওয়ার তাকে তিন থেকে চার বছর আমরা সময় দিই। তারপরে যখন সে নিজের পায়ে দাঁড়াবে বা কোনো job পাবে। তারপরেই সে loan টা দিবে, মানে loan এর interest rate টা আপনাকে দিতে হবে। তো এটা কোনো hidden charges বা আগে থেকে কাটার ও ব্যাপার নেই। এইটা একটা আমাদের সুবিধা আছে। আর sir আর একটা loan আমরা যেটা বলছিলাম, যেটা হচ্ছে mortgage loan or personal loan । personal loan এ sir আমাদের interest rate টা হচ্ছে বারো percent । সেটা আপনি আপনার নামে নিতে পারেন। সেটা হচ্ছে, যে যার লাগবে সে তার নামই নেয় sir । এখানে আপনি কোনো third party কে show করাতে পারবেন না। আর এছাড়া আমাদের car loan, bike loan আহ এছাড়াও sir আমাদের

আহ sir যে সেক্ষেত্রে যদি sir job পেলো না, তাহলে sir আপনি যদি একটা application দেন, তাহলে সেক্ষেত্র খুব জোর হলে আমরা time টাকে একটু extend করতে পারি। মানে ধরুন সেটা তিন থেকে চা~ চার বছর যেটা আমাদের time থাকে, চার থেকে সেটা পাঁচ হলো। কিন্তু sir তারপরে আপনাকে ঐ loan টা sir interest টা আপনার উপরে পড়বে sir । আর যেহেতু আপনার ঐ loan টার জন্য sir কিছু একটা show করাতে হয় আপনাকে। মানে কোনো যেমন আপনি যদি আপনার ছেলের নামে interest ছেলে বা মেয়ে যেই হলো আপনার child তার নামে যদি নেন, then আপনাকে আহ safety person হিসেবে মানে যাকে আমরা guaranteed নেবো সে হিসেবে আপনাকে Show থাকতে হবে। তো সে যদি না দিতে পারে sir তাহলে sir সেটা আপনাকে দিতে হবে, কিন্তু sir দিতে হবে। একটু bank bear করে time কিন্তু উহ loan টাও sir দিতে হয়। আহ sir সেখানে আপনাকে সেরকম কিছু রাখতে হবে না। আপনার আপনাকে just আপনার child এর সাথে আসতে হবে। আর আপনাকে আপনার সব documents, আপনি যেখানে চাকরি করেন, আপনার payslip, চাকরির একটু details address, office address আর আপনার যদি বাড়ি থেকে থাকে, মানে নিজস্ব যদি বাড়ি হয়ে থাকে। তো সে বাড়িটার care কে আপনি আহ show রাখতে পারেন। তা বলে sir এটা এমন যে loan Loan নিয়ে যদি পরবর্তীকালে কোনো problem হয় তো আপনার private property নিয়ে কোনো টানাটানি হয় না। এই দিক থেকে চিন্তা মুক্ত থাকবেন, আহ just ঐটা for guaranteed নেওয়া হয় আরকি। হ্যাঁ sir rental apartment এ থাকলেও আপনার loan হয়ে যাবে, problem নেই। সেক্ষেত্রে আপনার কি আছে, আপনি যেখানে কাজ করেন সেখানকার সমস্ত address আহ আমরা একটা Bonafide certificate আপনাকে দিয়ে দিবো, সেটা একটুখানি sign করিয়ে আসতে হবে, করিয়ে আনতে হবে office থেকে। তো যাত~ যাতে আমরা guaranteed নিতে পারি। তো এক্ষেত্রেও হয়ে যায়, কোনো problem নেই loan পেতে। Business থাকলে তো sir খুবই ভালো। তাহলে আপনি হ্যাঁ আপনার business এর যে papers গুলো আছে, আপনার business টা যেখানে আছে ধরুন, যে property এর উপরে আছে, এই peoperty কেও আপনি mortgage হিসেবে রাখতে পারেন। আহ সেটা একটা উপায়ও হয় এছাড়া sir business টাও আপনার private property এর মধ্যেই পড়ছে জিনিসটা। তো আমরা আপনার business কে নিয়ে এখানে কোনো টানাটানি হবে না। but আপনার যে land টার উপরে ধরুন আপনার যে business টা আছে তো সেটাকেও আপনি আহ আরকি as a guaranteed দেখাতে পারেন। আমরা এটা চাই হচ্ছে sir, এটার কারণ হচ্ছে, কারণ আপনি যদি কোনো কিছুর owner হোন, মানে কোনো land বা কোনো property, flat যাই হোক না কেনো সেটা actually registry হয়। তা Government এর খাতায় save থাকে। তো আমরা তার জন্যই আরকি এটাকে নিই, আমরা অন্য কোনো জিনিসের জন্য নিই না যে আপনি যদি loan না দিতে পারলে, এটা আমরা বাজেয়াপ্ত করে নেবো, ঠিক এই কারণে আমরা নিই না। আমরা নিই হচ্ছে, এটা যেহেতু government এর খাতায় আপনার নামটা, ঐ property name টা আপনার নামের সাথে link থাকে তাঁর জন্য আমরা As a guarantee হিসেবে ওটা আমরা নিই। হ্যাঁ sir business loan এর এখানে হচ্ছে যেমন, আপনি যদি আহ আপনার sir আমি একটু খানি আপনার business এর ব্যাপারে আগে জিজ্ঞাসা করে নিবো আমি তারপর ওটায় আসছি sir । আপনার sir business টা আহ Small business নাকি মানে startup নাকি আপনি কতদিন ধরে actually চলছে সেটা আমাকে যদি একটু বলতে পারেন আপনার detail এ business এর তাহলে sir আমি একটু আপনাকে help আচ্ছা sir তাহলে তো খুবই ভালো। তা আপনার yearly turnover টাও কত আছে একটু বলতে পারবেন? Okay, তাহলে তো ভালোই sir । আর আপনার কি আগে কোনো previous loan নেওয়া ছিলো, মানে যখন আপনি start করেছিলেন বা এখন কোনো loan currently চলছে কিনা একটু বলতে পারবেন? আচ্ছা MSME কি ওটা? Okay, okay, তাহলে তো খুবই ভালো, problem নেই। আহ কারণ আমরা যখন business loan এর time এ sir একটু ওটার মানে এক একটু complicacy হয় process টা। যেহেতু আহ business এ অনেক কিছু govetment কে show করাতে হয়। তো আপনার government loan ছিলো, সেটা sir কোনো interruption ছাড়াই মানে complete হয়ে গেসে? Okay, okay, okay, তাহলে তো sir খুবই ভালো। তাহলে আপনি আহ আপনি loan এর eligible হবেন। কারণ একটা civil বলে fact থাকে তো আপনার যদি কোনো loan regarding previuos problems হয়ে থাকে, তাহলে আপনার civil যে value টা থাকে, civil actually three digit একটা value হয় আহ তিনশ থেকে নয়শোর মধ্যে ওটা varie করে। ছয়শর নীচে মানে সেটা হচ্ছে poor । আর সাড়ে সাতশর উপর মানে হচ্ছে best । আহ তো উম তাহলে আপনার civil I think ভালোই আছে। আর এছাড়াও sir আপনার এর আগে কি কোনো আহ home loan or personal loan বা car, bike loan etc কিছু এক loan ছিলো কি? Okay, okay, তাহলে তো sir ঠিকই আছে, তাহলে আমি আপনাকে help করতে পারি । আহ তাহলে sir ঠিক আপনি আপনার যদি আগে কোনো loan না থেকে বা আপনি যদি loan time এ দিয়ে থাকেন, তাহলে আপনার civil ভালো আছে, আপনি পেয়ে যাবেন। আমি তাও যদি আপনি finalize করে দেন, তাহলে আমি আপনার information নিয়ে একবার আপনার civil টা check করে নেবো, আহ সেটা issue না আমি আপনাকে overview দিয়ে দিই। যে sir আমাদের এখানে business loan আছে। আপনার যেহেতু পাঁচ বছরের business আর আপনার fifty এর উপরে yearly turnover আছে, যেটা আপনি বললেন। তাহলে আপনি sir আমাদের এখানে যদি upto thirty lakhs নেন, তাহলে sir ওটা fourteen fourteen point nine percent পড়বে interest rate annual । আর যদি আপনি upto eighty lakhs নেন

বছরে আপনি সেটাকে দিতে পারবেন, তাহলে আমি actually calculate করে আপনাকে বলে দিতে পারবো আহ হ্যাঁ sir actually বেশি বলতে পারেন কারণ, এটা sir business loan তো তো আহ যার জন্য এটার interest rate এরকমই থাকে। তাও আমরা sir আহ আমাদের Sir bank এর তরফ থেকে, সবথেকে কমই rate provide করা হয়। তবে একটা আমি আপনাকে সুবিধা এক~ বলতে পারি, আপনি যদি business loan টা আপনার নামে না নিয়ে আপনি যদি, আপনার উয়া~আপনার বাড়ির কোন মহিলা সেটা আপনার মা হোন, আপনার যেহেতু বললেন আপনি unmarried তো আপনার মা হল বা আপনার বাড়ির কোন বোন বা দিদি কারোর নামে যদি আপনি loan টা নেন তাহলে, actually আপনি ছাড় পাবেন। এক কারণ কি উম RBI regulations অনুযায়ী আহ আপনি যদি কোন মানে মহিলাকে, applicant হিসাবে নিয়েন, মানে loan নেন কোন business loan তাহলে সেক্ষেত্রে, rate of interest এ আপনি two percent ছাড় পাবেন। তো sir এটা আপনি করতে পারেন, এছাড়া sir হ্যাঁ

আপনি সেটা tenure টা আপনি fix করতে পারেন। আপনার যেহেতু বলছেন এই yearly turnover fifty lakhs এর উপরে আছে তাহলে, আপনি সেটাকে কতদিন টানতে চান? সেটা আপনি একটুখানি বললে, আমি তাহলে calculate করে বলে দিতে পারবো বা আপনি কতো করে monthly দিতে পারবেন, সেটা বললেও আমি calculate করে দেবো যে আপনার কতো বছর সেটা চলতে পারে। হ্যাঁ, আমি sir বলে দেবো কিন্তু আপনাকে কয়েকটা জিনিস আমাকে বলতে হবে। যেহেতু আপনি বলছেন এক কোটি loan নেবেন, তো আপনার সেক্ষেত্রে sir আপনাকে বলতে হবে যে আপনি কতো করে monthly দেবেন? এটা হয় আপনাকে বলতে হবে, নয় এটা বলতে হবে যে কতো time limit এর মধ্যে সেটা শোধ করবেন। তাহলেই sir আমি বার করে আপনাকে বলতাম। আমরা sir max to max provide করি, আমাদে~আমাদের যে যেটা আছে এক কোটি মানে আপনি তাহলে চলে যাচ্ছেন sir ওই upto one crore এর যে under ওটা চলে যাচ্ছেন। তাহলে sir সেটা provide করি, আহ fifteen years sir provide করি সেটা। আহ আপনাকে sir বলছি আপনি দুই minutes একটুখানি hold এ থাকুন sir আমি একটু check করে আপনাকে বলছি। হ্যাঁ, sir line এ থাকার জন্য আপনাকে ধন্যবাদ, আপনাকে sir জানাতে চাই আপনি যদি আহ one crore নেন তাহলে sir আপনার yearly সেটা পরবে আহ sixty six lakh six thousand six hundred and sixty six এটা আপনার yearly পড়বে, আর সেটাকে যদি আপনি monthly দিতে চান, তাহলে আপনার monthly পরবে fifty five thousand five hundred fifty five rupees হ্যাঁ sir বলছি, আপনি যদি yearly দিতে চান loan টা তাহলে sir আপনার yearly যেটা পড়বে, sixty six lakh six thousand six hundred and sixty six rupees including all tax আর যদি আপনি সেটাকে monthly দিতে চান তাহলে আপনার পড়বে, fifty five thousand five hundred fifty five rupees হ্যাঁ, এটা আমি আপনাকে পনেরো বছর বললাম। Sir extra features বলতে sir আপনারই সুবিধা হবে এতে, আপনি যদি ধরুন loan টাকে চার থেকে পাঁচ বছরের মধ্যে complete করে দেন, তাহলে sir একদিক থেকে আপনার civil value টা আরও বেড়ে যাবে। তার উপর sir আপনি, আপনাকে পনেরো বছরের যেই interest টা হয় per year আমরা তো annum হিসেবে interest rate টা থাকে, তো আপানার ওই annum এর যেটা আপনি শুধু পাঁচ বছরের আপনাকে interest দিতে হচ্ছে। আপনাকে বাকি দশ বছরের interest টা দিতে হচ্ছে না। তো এই ক্ষেত্রে sir huge savings হচ্ছে আপনার জন্য এইগুলোই sir benefits আছে। আর sir একটা benefits আছে, আমাদের যে personal মানে পা~এটা business loan যেটা, business loan টার সাথে sir আপনি আহ আপনি sir আপনার একটা মানে term life insurance একটা free পাবেন। সেটা হচ্ছে আমাদের company থেকেই দেওয়া হবে, যে আপনার একটা মানে medi-claim type এর, যে আপনার যদি কোন injuries হয় তাহলে thirty thousand অব্দি hospital fair hospital এই যা খরচা হয় সেটা sir আমাদের company bear করবে। আহ এই সুবিধাগুলো sir দেওয়া হয়। হ্যাঁ Sir আপনার যেহেতু নিজের company আছে, তো আপনার হয়ত others medi-claim থাকতেও পারে but তাদেরও একটা value আছে, যেমন আমাদেরটা আমরা বললাম thirty thousand অব্দি, মানে upto thirty thousand